যেই দোকানের মদ্যে বিসলারি জল এল স্যান্ট তারপরে বাসমল তারপরে লেজ আরোও অন্যান্য কিছু আছ--

পিসনে কিছু স্পায়ের সামগ্রী রাখা আছে এবং চতুর্দিক টাইলস লাগানো আসে।

আছেন এবং একজন বুজুর্গ ব্যক্তি বাইর হয়ে আসছে।

যেখানে টার্বো কিং লিংকো ফিনকো শিলবাল ষ্টার আরো বিভিন্ন ধরণের রং আ--

টেবিলটির উপরে একটি সবুজ রঙের পর্দা আছে।

আমি এখানে একটি দোকান দেখতে পাছ--

আমি একানে দুজন মূর্তি দেখতে পারছি এবং এগুলাকে অনেকজন মহিলা সাধক কালারের শাড়ি পড়ে পুজো দিচ্ছেন।

ঘরটির পিছনে একটি সিন্ট্যাক আসে এবং ঘরটির সামোনে একটি খোলা মাঠ আসে এবং চতুর্দিক দেওয়াল করা আসে।

ঘরটির সামনে কয়েকটি ফুল রাখা আছে।

পিছনে একটি লাল রঙ্গের বডিবিল্ডার জিম করছে।

আমি এখানে একটি ফুরোনো কলকারখানা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলা ধুঁয়া বাহির হয়ে আসে।

আমি একানে একটি বারার মিল দেকতে পাচ্চি এবং দুজন ব্যক্তি কাজ করছেন একজন দুনজন ব্যক্তি টুপি পরে কাজ চারাচ্চে।

পিছনে অনেকগুলা বড় বড় আকারে গাছ আ--

মধ্যে অনেকগুলা সোটো সোটো আকারের গাছ আছে।

আমি এখানে এক একটি দুকান দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে হুসাইন এন্টারপ্রাইচ ।

আরো একটি বাইক দাঁড়ানো অবস্থায় আছে এবং অনেকগুলা গাছপালাও আসে চতুর্দিকে এবং সামোনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

আমি একানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্চি যেটির নাম হলো বিরিয়ানি কিং ফেমিলি রেস্টুরেন্ট ।

আমি একানে অনেকগুলা হাতের বুনা সামগ্রী দেখতে পাচ্ছি।

একটি বস্তা অনেকগুলা টমেটো তার মধ্যে কিছু পচাও আসে এবং অনেকগুলা মরিচও আছে অনেকগুলো পিয়াঁজও আছে অনেকগুলো ভেন্ডিও আছে।

আমি একানে দেখতে পাচ্চি অনেকগুলা মহিলা একটি সাগরে পাড়ে গিয়ে পুজো দিচ্ছে।

আমি এখানে একটি ভীটু মল দেখতে পাচ্ছি একটি শপিং হল যেটি--

আমি এহানে একটি অনেক সুন্দর স্কুল দেখতে পাছ--

একটি ফটো মারচেন পিছনে অনেক অনেকগুলা সবজি আ--

আরেকজন ব্যক্তি টয় করচেন এবং যে ব্যক্তি বিক্রি করচেন ওনার পিছনে একটি মূর্তি লাগানো আছে এবং দুকানের মদ্যে সি_সি ক্যামেরাও আ--

আমি এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যেটি অনেক সুন্দর করে লাইটিং করে সুসজ্জিত হিসেবে সজ সাজানো আছে।